তুই কিছু কিনবি না? কি জানি দেখা যাক কিছু কেনা হবে না মনে হয় আমি ভেবেছি আমার কাছে টাকা নেই আ সব মাইনা পাবো দেখি তারপর কম্পিউটার আর পেছনে এ মাইনাটা কুড়ি তারিকে হয় sir এর মানাটা রেখে তারপর দেখি কিছু কেনা যাই কিনা ভাবলাম একটা ওই উজ্জ্বল দা আর আমার ভাই কে একটা ই এ কিনা দেবো t-shirttype এ কিনে দেবো ও ভালো আমিও ভেবেছি কিন্তু দেখি মনে হয় না কিছু কেনা হবে

কি ভাই তুই last sale এ বেরোবিনা রাতের বেলা রাত জেগে রাতের বেলা কম দামে কম দামে করে খুব সুন্দর সুন্দর খুঁজে নিতে পারলে ভালো জিনিস পাওয়া যায় হ্যাঁ দেখা যাক ওই রাত করেই বেরোবো ওই গেঞ্জি type এর হয় না আগে একশো টাকা করে পাওয়া যেত

t-shirt এর মতোনি কেমন বুজতে পেরেছিস

ও তোর জন্য আমি ভাবলাম ওদের জন্য

আমাদের আমার আমার আর সব সময় দেখবি টপ টপ টপ মপ পরে ফরে যেতে ইচ্ছা করে না হুম হুম আমি তো দশ তারিক থেকে পড়তে যাবো আমার দেখ history আছে bengali আছে আর কি যেন কি বলেছিলাম pol science আর history আমি তো আবার বলেছিলাম pol science তা ব্যাড দাওয়া যাবে না আমি এখনো sir কে কিছু বলি নি আমি স্নেহা কে বলেছিলাম তো sir বলছে ও বললো নাকি বাদ দাওয়া যাবে না আগে যা ছিল তাই নিতে হবে সুদু history জায়গা টা change করতে পারবে আর english আর জায়গায় তা চেঞ্জ করতে পারবে আমার গলায় তুই যদি application যদি জমা দিস তাহলে ওটা হত্যা পারে আবার application ধুর হ্যাঁ অনেকেই দিয়েছিলো application আমাদের batch এ হুম তোর কি কি বিষয়? আমার এখন আমার এখন আছে electric বাংলা DSC bengaliDSC history history

হুম দশ তারিক দিয়ে পড়তে যাই তারপর হ্যাঁ তবে দেখ কি হয় আমি পড়তে যাচ্ছি ও যা দেরি করিস না সেটাই তো চার মাস পর পরীক্ষা না চার মাস না আমাকে তোর ননদ

যে ও পড়বে না

তখন বলছে শোননা আমি বলছি পড়বেনা আমি তা বললাম যে তো দেখ আমি বললাম যে দেখ রেজাল্ট বেরোতে বেরোতে এখনো দুমাস তো বলছে দুমাস দেখি রেজাল্ট বেরোক তার পরে পড়বো আমি বললাম তুই পাবি আমি তো বলল বললাম দেখ তুই পাবি কারণ এখন আমাদের লক ডাউন এর পর fast পরীক্ষা তো আমাদের তো ইএ হবে মানে অসুবিধা হবে বললাম ওকে বুঝিয়ে তার পর ও বললো ঠিকাছে যাবে দশ তারিক থেকে তারপর আমি বললাম যে দেখ এবার ভালো মতো পড় এবার যদি সাপ্লি পাস তাহলে আমার কিছু করার নেই পড়তে হবে এবার এই চার মাস টা পড়তে হবে না পড়লে পাস করাতে পারবে না ও ভাবছে কি বলতো দুমাস পর আমি পাস করে যাবো তার পর আমি সারা বছর পড়তে যাবো তার পর পাস পড়বো তারপর আমি দুমাসে পরে আমি পরীক্ষা দেবো এত সম্ভব না ফেল না করলে পড়বে ও কি করে ভাবছে আমি পাস করবো সেটাই ভাবছি

ও কি ভাবছে বলতো আগে পাস করবো তারপর পড়তে যাবো যদি ফেল করি তাহলে পড়তে যাবো না মনোভাব ভুঝেছিস বলছিতো বলছে হ্যাঁ পড়তে যাবো দেখি কি করে মালটা কাজ করছিস নাকি না না এই যে খাতা দেখছি যে কোন সেমিস্টারের খাতা আছে আমার কাছে এই তুই ওরম কিছু third সেমিস্টারের কিছু কিছু খাতা দিয়েছিলিস জানিশ third সেমিস্টারের ওটা এবার তো fourth সেমিস্টারের দরকার তো দিয়েছিলিস কোন সেমিস্টারের বুঝলাম না তাহলে আবার লিখছিলিস লেখা জিনিস গুলো না না আমি তোর সাথে আমার কোনো subject ই মেলেনি ভাই

এবার তোর electric বাংলা আছে তো DSC bengali হুম আবার নিতে প্যারিস তো আমি জানি না না electric বাংলায় থাকে

তাহলে আমাদের electric টাই হবে আমার কাছে আছে লেখা ওটাতে দেখি চ্যাপ্টার নেই ডাকঘর কৃষ্ণকান্তের উইল মুক্তধারা বিবেচনা অবিবেচনা পটুয়া শিল্প আর বাংলা সাহিত্যের প্রগতি আমার কাছে সবই আছে বাংলা সাহিত্যের প্রগতিও লেখা আছে পটুয়া শিল্প লেখা আছে বিবেচনা অবিবেচনা আমি পড়েছিলাম সোজাই বাংলা একদম সোজা বাংলাএকটু মন দিয়ে পড়লেই সোজা ও না রে bengali CCO থেকে আবার dsc ও থাকে ও না electric বাংলাতে মনে হয় ও তোদের এখন সিসি বলে যখন sixth সেমিস্টারে উঠবি তখন DSC বলবে তাহলে কি করতেই হবে তোর কাছে যেটা আছে হ্যাঁ স্যার কে আগে জিজ্ঞাসা করবি যে স্যার কোন কোন চ্যাপ্টার আগে দেখে নিবি যে কি আমার খাতাটা নিয়ে জাবি দেখবি কবি চ্যাপ্টার থেকে লিখতে দিচ্ছে জিডি দেখিস যে মিলছে

এ যে এ যে কালিনগর রোডে ওই মেয়েটা

খুব বদমাইস খুব বদমাইস

না নাই নি এখন কেউ আম খাই নাকি এখন তো আম তা ছোট্ট মানে দেখতে সুন্দর বুঝেছিস হুম হুম এখন তো মা আমার আম খাবেনা না হলে মা ওটা খেয়ে ফেলতো হ্যাঁ নীল পুজো নীল পুষো করবে তোর মা?

না করলে কি বল তো করবো আমি তো ওই নীল পুজোর দিন গঙ্গা গিয়া ফেলা দেয়

আজকে আমি একটা উম আমার জীবনেরই গল্প মানে আমার ঘুরতে যাওয়ার গল্প যেটা আমার খুব কাছের জায়গা তারাপীঠ যেটা আমার মনের জায়গা প্রাণের জায়গা, এর সেখানেরই একটা এর গল্প বলি, যেটা আমার এখনও ভাবলে গা শিউরে উঠে। সেই আহ ওখানে আমরা একবার গেছি, আহ আমি আমার স্বামী আর আমার স্বামীর একজন বন্ধু আর গাড়ির চালক। সাথে, আমাদের উহ আমার ছেলে সেই বার যায়নি বন্ধুর বাড়িতে রয়ে গেছে যে কোনো কারণে। সেই আমরা যাচ্ছি, যাওয়ার সময় অনেকটা গেছি, যেতে যেতে tiffin করেছি, উম কিছু খাবার খেয়েছি, আবার যাচ্ছি। আহ গাড়ির চালকটি ঠিক রাস্তা চিনতো না। উম তাকে বললেও ঠিক শুনছে না, যে মানুষকে জিজ্ঞেস করে নাও বা আমরাও রাস্তা চিনতাম তার আগে অনেকবার যাওয়া হয়েছে। কিন্তু সে আমাদের কথারও কোনো গুরুত্ব দিচ্ছেনা। কত বলছি যে দূর একটা দিক নির্দেশের একটা আহ জিনিস আছে যেটা তুমি উম ওটাকে চালু করে নাও তাহলে তোমাকে আপনা আপনি দিক দেখিয়ে দেবে আর, দূর বাশ এর মাধ্যমে তুমি যেতে পারবে। কিন্তু সে কিছুতেই শুনছে না। যাই হোক, ছ'ঘন্টা সাড়ে-ছ'ঘন্টার রাস্তা আমাদের নিয়ে গেলো আট-সাড়ে আ~ আট ঘন্টায়। তাও যাচ্ছি, গাড়ির চালকের উপর আমাদের জীবন নির্ভর করে। আমরা সেইজন্য আহ অত কিছু তাকে কিছু বলিনি। সে ঠিকাছে, আমাদের খুবই কষ্ট হচ্ছিল, তিনজন একেবারে আমরা প্রচুর কষ্টের মধ্যে যাচ্ছিলাম কারণ গাড়িতে বসে ঐ আট সাড়ে-আট ঘণ্টা উম কোথাও যাওয়া মানে, খুবই কষ্টকর। যাই হোক আমরা তো যাই কখনও তখনই অনেক কষ্টে মাকে ডাকতে ডাকতে পৌঁছে গেলাম। মা কালী আমাদের রক্ষা করেছে, কোনো রকম বিপদ হয়নি। অনেকটা রাত হয়ে গেছিল। যাই হোক আমরা উম আমাদের চেনাশোনা জ~ জনের hotel এ ঘর ছিলো। সেই ঘরে আমরা উঠি, বিশ্রাম নিই। রাতের খাওয়া দাওয়া সেরে, এর আমরা শুতে যাই। হ্যাঁ, আরেকটা কথা আমরা যেই hotel এর ঘরে ছিলাম, সেই ঘরটা একদম মন্দির লাগোয়া। ভোরবেলা উঠি, ঠিক চারটে নাগাদ। চারটের সময় উঠে আমরা দেখতে পাই, মন্দিরে ঘণ্টা বাজছে একেবারে মন্দির দু'পা। ঘরের ঐ হোটেল ঘরের দরজাটা খুললেই, জানলাটা খুললেই আমরা দেখতে পাচ্ছি মন্দিরের চূড়া, মানুষজন, হম ভোগ নিয়ে যাচ্ছে, প্রসাদ নিয়ে যাচ্ছে মানুষজন পুজো দিচ্ছে মানে, খুবই ভালো লাগছে। যেটা খুবই মানে ঐ hotel ঘরটায় আমরা সেবার প্রথমই ছিলাম, যেটা খুবই একেবারে মন্দিরের লাগোয়া। ওখানে সেই ঘরটা আমার এখনও পছন্দ, এরপর যতবার গেছি, আসল কথায় আসি। মন্দিরে ভোরবেলা উম পুজো দিলাম। উম পুজোয় অনেকটাই line ছিলো। আমরা লাইনে দাঁড়িয়ে উম যে রকম ভাবেই হোক, মাকে ডাকতে ডাকতে- মা রক্ষা করো, মা ভালো রেখো। মা তুমি সবাইকে ভালো রেখো, হম আমার সংসার ভালো রেখো। এখনও চোখ বন্ধ করলে মায়ের সেই উম আহ ওই উহ মানে মাত্রি রূপ আমার এখনও উহ চোখে ভেসে উঠে। এর তারাপীঠ আমার আবেগের জায়গা। তারাপীঠের কথা ভাবলেই আমার সেই মায়ের রূপ মা'র সেই এর দিব্যদৃষ্টি, সেই আহ সবকিছু মনে পড়ে যায়। তারাপীঠ মানেই আমার ভালোবাসা আমার আবেগ। নিজের মায়ের কাছেই যেন যাচ্ছি, মা আমার উহ আহ চলে গেছে তেরো বছর হলো। মানে আমার নিজের মা, কিন্তু মা কালীর কাছে গেলে মনে হয় যে আহ আমার মায়ের কাছেই আমি চলে এসেছি। হম সেইজন্য মাকে পুজো দিলাম উদ্দেশ্যে। এখনও চোখ বন্ধ ক'রে মাকেই ডাকছি, যে মা সব ভালো রেখো। যেই যেই পথে পরীক্ষার জন্য নেমেছি, যেই পথে আমরা নেমেছি সেই পথটাকে সফল কোরো। এইভাবেই আমরা আহ সেই ভাবে পুজো দিলাম। পুজো দিয়ে তারপরে আহ ওখানেই মন্দিরের সামনেই একটি বাজার আছে যেটা ওখানকার আহ সবজি, জিনিস বিক্রি হয়, কচি পাঠা বিক্রি হয়। আমার এবং স্বামীর খুবই পছন্দের উহ সেই এর পছন্দের জিনিসগুলো যেমন- মোলা মাছ, আহ কচি কচি পাঠা কেনা হলো, কেনা হয়ে উম এর মাংসের ঝোল ভাত, মাছের ঝাল সব ওখানেই রান্না করে দেয় কিছু ভদ্র মহিলা ওখানে দোকান কোরে বসে আছেন, ওদের কাছে টাকা দিয়ে দিলে ওরা আমাদের রান্না করে দেয়। উম সে রকমই যথারীতি রান্না করতে দেয়া হয়েছে প্রতিবারই আমরা এরকমই করি তাদের কাছে আনার। তাদের রান্না অতি সুস্বাদু। সেই রান্নার খাবার, ওরা আবার মাটির হাঁড়ি করে ভাত, মাটির হাঁড়ির মধ্যে আহ মাংসের ঝোল সেগুলো আমাদের দেয় আমরা সেটা দুপুরবেলা hotel room এই, উম ঘরেই এসে আমরা সেগুলো খেয়ে নেই। সেই খেয়ে দেয়ে আমরা এর এই চারটে নাগাদ আমরা বেরিয়ে যাই। যথা-রী~ রীতি সেই আমাদের গাড়ির চালক, যেই গাড়ির চালক আমাদের একটা কথাও শোনেনা, কাউকে জিজ্ঞেস করে না ভুল রাস্তা দিয়ে আমাদের যথা-রীতি ভাবে আবার সেই দেরি করেই চলে, দু'ঘন্টার রাস্তা চার ঘন্টা করে। যাই হোক, গাড়িটাও যে খারাপ গাড়িটারও যে অনেক সমস্যা রয়েছে সেটাও আমাদের কাছে লুকিয়ে যায়। আমরা সেই ভাবে উম যাই হোক অনেক মানিয়ে, কারণ গাড়ির চালকের উপরেই আমাদের তিনটে মানুষের জীবন এমনকি তারও জীবন রয়েছে। গাড়ির চালকের জীবনটাও তো মূল্যবান। আহ আমরা তবুও মাথা গরম না ক'রে তার সাথে আমরা আসি। অনেক সময় লাগে এবং গাড়ি চলতে চলতে মাঝে মাঝে থেমে যায়। মানে, কী যে দুর্বিষহ ঘটনা না দেখলে কেউ বলতে পারবেনা। মাঝ রাস্তায় অন্ধকার, আর ঐ তারা পীঠের আসার রাস্তাটা খুবই খুবই খারাপ শোনা যাচ্ছে খুবই চুরি, ছিনতাই, উম মেয়েদের উপরে খারাপ সব কিছু ওখানে হয়। যাই হোক, শক্তিগড়ে আমরা অনেক মানে ভগবানকে ডাকতে ডাকতে শক্তিগড়ে আমরা এসে পৌঁছালাম। শক্তিগড়ে চা, কিছু জল খাবার খেয়ে আমরা যথারীতি আবার গাড়িতে উঠলাম। গাড়িটা মাঝে মাঝেই বন্ধ হয়ে যাচ্ছে। আমি ভগবানকে ডাকছি, মা তোমার কাছে পুজো দিতে এসে কোনো বিপদ যাতে না হয়। মায়ের আশীর্বাদে আমরা এগোচ্ছিলাম। কী হলো, এ্যা শক্তিগড় থেকে কিছুটা এগিয়ে এসে একটা সেতু আছে, সেতুর নীচ টায় ঠিক মাঝরাস্তায় গাড়িটা গেল আমাদের খারাপ হয়ে। সেই দিনটার কথা ভাবলে এখনও গা শিউড়ে ওঠে। সেই, এর রাস্তার মধ্যে গাড়িটা মাঝখানে দাঁড়িয়ে আছে। দু'পাশ দিয়ে শোঁ শোঁ কোরে বড় বড় গাড়ি চলে যাচ্ছে। মানে, যে কোনো সময় বড় গাড়ির ধাক্কায় আমরা মাঝখানে একেবারে গাড়িটা আমাদের মাঝখানে তার মধ্যে আমি রয়েছি আমার স্বামী রয়েছে স্বামীর বন্ধু রয়েছে আর গাড়ির চালক মাঝে নেমে দেখছে যে কিছু হয় কি-না। কী দেখবে! এই রাস্তাটা এতটাই অন্ধকার যে কোনো কিছু আমাদের সাথে হয়ে যেতে পারত। কিন্তু তাকে কিছুতেই বোঝানো যাচ্ছে না সে, এর তেল শেষ হয়ে গেছে, এই খারাপ হয়ে গেছে, সে কী করবে? ঐ সে-ই বা কী করবে? তাকে আমরা অনেকবার বলেছিলাম গাড়ি কি কাউকে দেখাতে হবে? গাড়ি কি কোনো garage এ দেখাতে হবে? কিন্তু তারা সে মানে কোনো কথার কর্ণপাতই করেনি। যাই হোক বিপদের মধ্যে, রাস্তার মধ্যে আমরা ঐ গাড়ি খারাপ হয়ে রাস্তায় দাঁড়িয়ে আছে। আমার স্বামী আর স্বামীর বন্ধু রাস্তায় নেমে, আমাকে বের করেনি কারণ একজন মহিলা রাস্তায় যদি দেখতে পারে, কত রকম বিপদ হতে পারে কত রাস্তায় মহিলাদের নানারকম বিপদ হয় আমার উম ওই হাত দিয়ে দিয়ে এর গাড়িগুলোকে সরাচ্ছে। আর আমি তো ভেউ ভেউ করে কাঁদছি কে আমার স্বামী বা স্বামীর বন্ধুর কোনো রকম বিপদ যায়! কিন্তু, ঐ উম যে গাড়ির চালক সে গাড়ির মধ্যে বসে রয়েছে, সে কিন্তু কিছু করছে না। মানে সেই গাড়ির চালকের জন্য আমাদের প্রাণ, ধন সবকিছু মানে সম্মান সবকিছু যাওয়ার পথে বসেছে কিন্তু তার কোনো হেল্দোল নেই। যাই হোক এর ঐ রাস্তার মধ্যে তো আমার স্বামী ঐ উম গাড়িগুলোকে সরাচ্ছে যাতে বড় গাড়ি এসে আবার কোনো রকম ভাবে ধাক্কা না দিয়ে, আমরা ঐ খাদের মধ্যে না পড়ে যাই, রাস্তার পাশে যে খাদগুলো থাকে আর কী। যাই হোক তারপরে কী হলো কোনরকমে যেই গাড়ি যাদের গাড়ি ছিল, তাদের phone করা হলো। তারা, উহ phone ক'রে দূরভাসে জানানো হল যে, আমরা এরকম রাস্তার মধ্যে বিপদ চলছে। আমরা তারা পীঠে গেছিলাম আমাদের বাড়ি হচ্ছে হালিশহর। এবার হালিশহর থেকে সেই গাড়ি, ওই কোলাঘাট অব্দি ওই দেড় দু'ঘন্টা পরে আসলো। ঐ রাস্তার মধ্যে আমরা দাঁড়িয়ে আছি। আহ

কী যে বিপদের মধ্যে আমরা পড়েছিলাম, উম ভাবা যায়না। যাই হোক হালিশহর থেকে দু'ঘন্টা পরে গাড়ি গেলো, অন্য একটা গাড়িতে আমাদের নিয়ে আসলো। সেই দিনটার কথা ভাবলে, এখনও গা শিউড়ে দিয়ে উঠে। যে একটা গাড়ির চালক কতটা আহ মানে কী বলবো? তার কথা না শোনার জন্য, তার বুদ্ধি কমের জন্য আজকে আমরা কত্ত বড় বিপদের হাত থেকে বেঁচেছি। হ্যা, মা তারাপীঠের মাকে স্মরণ করতে করতে এসেছি। তারাপীঠার মা আমাদের বাঁচিয়েছেন। মা কালী যদি না থাকতেন, তাহলে আজকে হয়তো আমার আমাদের হয় প্রাণ থাকত না, নয় সম্মান থাকত না, নয় থাকতো। কিছু না কিছু বিপদ হতেই পারত। কারণ রাস্তাটা এতটাই খারাপ, এতটাই খারাপ। অন্ধকার রাস্তা

বিশ্রাম নিলাম, খাওয়া-দাওয়া করলাম। সেই রাতের, সেই ভাবনা এখনও আমরা ভুলতে পারিনা। আমি এখনও তারাপীঠে তারপরেও অনেকবার গেছি, আবার যাব মা কালীর কাছে। আমি জানি মায়ের উম আহ মা আছেন আমাদের কিছু হবেনা। মা আমাদের সব্বাইকে উদ্ধার করবে মা কালী। Hello, hello তানিয়া? হ্যা বল। হ্যা বলছিলাম যে কি করছিস? কি আর করবো বাসায় ছিলাম হ্যা সেদিন যে তুই বললি যে আহ খেতে যাচ্ছিস খেয়ে যে ফোন করছিস সে তো ফোন ধরো না তুমি ঘন্টার ঘন্টার পর বসেই থাকলাম তোর জন্য আর বলিস না একটু খেয়ে উম খেতে গিয়েছিলাম তো খাওয়ার পরে একটু কাজ পরে গেছিলো মা একটা কাজ দিয়েছিলো তাই কাজ টা করছিলাম আরকি অফিসের কাজ ছিলো আরকি তাই তখন করছিলাম আর বলছিলাম যে তুই কোথায় আছিস ঠিক বলতো তোর আওয়াজ টা একটু ফাটা আসছে কেন তোর কানে কি হেডফোন লাগানো আছে না মোবাইল আছে? দেখ আমি তো এমনিতে ধর আহ হেডফোনে কথা বলছি হয়তো নেটওয়ার্কে কিছু problem জন্য হয়তো মনে হচ্ছে দেখতো এবার ঠিক আছে কিনা?

ও তাই হ্যা ওটাই লাগছে যাইহোক তুই আহ মানে হয়তো মুখের কাছে মাইক টা যদি ধরে আছিস একটু দূরে নিয়ে যাস তাহলে ভালো শুনতে পাওয়া যাবে আমার মনে হয় আচ্ছা ঠিক আছে দেখতো এবার ঠিক লাগছে তো? হ্যা হ্যা আগের থেকে একটু বেশি ভালো লাগছে তাও এখন গলাটা শুনতে পাওয়ায় মানে আওয়াজটা আরকি নে তারপর বল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

দেখ খাওয়ার দাওয়ার তো খুব ভালো হছিলো টিফিনের কথা যদি বলা হয় টিফিনে টিফিনেও খুব মানে যত রকমের ফল থাকে যত ফলের item থাকে সব একটা একটা করে ছিলো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 আর মেয়েরাও ছিলো অনেক help করেছে তো তারা help করার পরে totally তো র আহ যদি বলা হয় তো totally আট টা লোক রান্না করার আর মেয়েরা গেছিলো ওরা সব ছাড়িয়ে ছুড়িয়ে দিয়েছে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 আর তোর এর একটা তরকারি ছিলো এগুলোই ছিলো আরকি

হ্যা হ্যা তারপরে তো ওই যেটা বললাম না last টা চাটনিও ছিলো তার সঙ্গে আর পাপড় মিষ্টি দই এটা তো ছিলোই শেষে এইটা আচ্ছা কিন্তু সত্যি কথা বলতে জানিস তো মানে বাইরে কোথাও যেয়ে পিকনিকে গিয়ে যে এতো সময়ের মধ্যে এতো রান্না মানে করার একটা কিন্তু সত্যি একটা চাপের ব্যাপার যাক ভালো হয়েছে যখন তোমরা নিজেরা রান্না করিসনি কারন যেহেতু তুই বলল যে অনেক ছেলেমেয়া তোরা গেছিলিস কলেজ থেকে তো নিজেরাই রান্না করতে পারতিসও না ঠিকই করেছিস যে একটা আহ অনেক অনেক কটা রান্নার লোক নিয়ে গেছিস সঙ্গে করে হ্যা তুই বল এতো কটা ছেলে মিনিমাম দুই হাজার তিন হাজার ছেলের রান্না কি করতে পারবে বল তাই না আর যারা যাদেরকে রান্না করতে নিয়ে গেছিলাম তারা কিন্তু মানে বড় বা মানে বাবুর্চি আর যেহেতু মানে বড় বড় জায়গায় ওরা গিয়ে রান্না করে আরকি তাহলে ভালোই আয়োজন হয়েছে অল কলেজ থেকে বলে মানে বলতে গেলে কিন্তু তোরা খুব আনন্দই করেছিস। Habby habby একদম তাহলে তো আহ ফিরতে তাহলে তো অনেক রাত হয়েছিলো হম রাত ফিরতে রাত হয়েছিলো বলতে minimum ওইতোড় সাড়ে আটটার সময় বাড়ি পৌছেছিলাম দেখ আমাদের যেতে মেয়ে ছেলে ছিলো তারজন্য target টা ছিলো সন্ধ্যের আগে পৌছে যাওয়ার কিন্তু তোর আহ মানে হয়েছে কি রাস্তায় একটু জ্যাম ছিলো খুব আরকি একটা accident হয়ে গেছিলো বাইকের সঙ্গে ওই জ্যাম ছিলো রাস্তায় তাই জন্য আরকি দেরি হয়ে গেছে একটু আসতে হম সে ঠিকই বলেছিস তুই দেখ এমনিতে ধর বেশি রাত্রি করে তো লাভ নেই এতো দূরের রাস্তা আবার হ্যা সেখান থেকে ফেরাটা একটা ব্যাপার আছে একদম তারজন্য তাই ছিলো আর যেটা তোমাকে বলছিলাম যে তোরা তো পিকনিক করবি নাকি হয়তো কলেজ বাদ দিয়ে শুনেছিলাম নাকি তোরা ওই বাড়ির family যতকটা লোক আছিস আহ নাকি ঘুরতে যাবি তা ওটা কোথায় করবি রে? এটা আমাদের তো ধর প্রত্যেক বছরে ধর একটা পারিবারিক পিকনিক ছোটমত করে করি হ্যা তো এবার ভাবছি যেখানে ধর আমাদের গ্রামের বাড়িতে আমরা একটা পিকনিকটা করব কারণ গ্রামের বাড়িতে যদি পিকনিক টা করি ধর সবাই আর তুই তো শুনেছিস যে আমাদের পরিবার টা অনেকটাই পুরানো তাহলে ধর গ্রামের ধর মা পিসি মারাও আরো সব দিদা ঠাকুমা যারা আছেন তারা সবাই একসঙ্গে মিলে কিন্তু পিকনিক টা করি খুব হয় জানিস তো। হ্যা হ্যা হ্যা আমি তো সেটা জানি খুব মজা হয় আমাকে তো কই invite করলি না পিকনিক করছিস তা

তাহলে ভালোই হবে তুই তো কখনো আমাদের পিকনিকে যোগদান করিসনি এবার প্রথমবার করবি দেখবি খুব আনন্দ হবে

তাহলে তোরা পিকনিক টা কোথায় করছিস বলে ওই তোর গ্রামের বাড়িতে নাকি?

কারণ ওখানকার পরিবেশ টা খুব ভালো লাগে আমার শান্ত পরিবেশ টা নানা রকম পাখির ডাক তারপরে চারিদিকে এতো মানে সুন্দর হাওয়া বয় মানে এতো ভালো লাগে না দারুন লাগে আর তুই যখন বলছিস যে নদীর ধারে না তাহলে তো খুব সুন্দর লাগবেরে ভাই একদম কি বলবো মানে অসাধারণ উম মানে নদীর ধারে সামনে পিছনে ঘুরবি এখন যদি মাছ ধরা হয়না তো আরোই ব্যাপার টা আলাদা হবে একবারে একদম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 উম কাঠের জ্বালানিতে রান্না হয় মাটির হাড়ি মাটির কড়াই মানে ব্যাপারটাই খুব ভালো লাগে আর মাটির জিনিসে তো খাবার দাবার রান্না করে খাওয়া তো স্বাদটাই আলাদা ঠিক বলেছিস ঠিক বলেছিস তা কেন মাটির জিনিসে test কি বলব তোকে আমি খেয়েছি আহ কম করে দেখবি আমাদে ~ আমাদের শহরেই দেখবি কলকাতায় দেখবি বিনাইম মাটির হাড়ির মানে আরকি বিক্রি করে ছোট ছোট নিয়ে তোর দুটো হাড়ি তোর ঢেলে দিবে একটা পাতে আর এক কলার পাতায় আরকি তো খেতে habby test তোকে কি বলবো বুঝাতে মানে বলে বোঝাতে পারব না এতোটা টেস্ট একদমই তো আমার প্রথমে কি করে জানিস তো মানে ওখানে প্রথমে যাই গিয়ে ধর আহ মা জেঠিমারা কি করে একটা বড় গা~ গামলাতে ধর মুড়ি মাখিয়ে দেয়। গ্রামের দিকে কি বলতো সকাল মানে মুড়িটা খাওয়াটা প্রচলনটা খুব বেশি তো মুড়ি মাখিয়ে দেয় তো মুড়ির মধ্যে আচাড়ের তেল থাকে তারপর পিয়াজ কুচি চানাচুর লঙ্কা কুচি হম গাজর শশা মানে আগে ধর শীতের যেগুলো থাকে সমস্ত কিছু মাখিয়ে টাখিয়ে যখন এক গামলা যখন মুড়ি নিয়ে যেতো সবাই মিলে বসে খায় আহা সত্যি দারুন আনন্দ হয় জানিস তো মানে মানে একটা জায়গায় সবাই মিলে খাস নাকি

তারপর শাকটা হয়তো বাচ বেচে নিতে বললো বা আলুটা বা সালাদ যদি বললো তৈরি করতে সেটা করে দেই করে দিয়ে কিন্তু আমরা নদীতে চলে যাই মাছ ধরতে জানিস তো ওখানে গিয়ে মাছ ধরি আর ওই নদীতে শুনেছি নাকি প্রচুর মাছ সত্যি মাছ ধরিস নদীতে? হ্যা প্রত্যেক বছরে নদীতে মাছ ধরি তো এমনি ধর তোর নদীতে হয় মাছ ধরতে যাই কিন্তু ধর শীতকালে যখন পিকনিক করতে যাই তখন কিন্তু আমরা মাছ ওখানে ধরি কিছু না কিছু ভালো ভালো মাছ কিন্তু পাইয়ো জানিস তো তো যখন মাছ পাই খুব আনন্দ হয় আবার সেই মাছ রান্না হয় জানিস তো তাই নাকি খুব তাহলে তুই তো আমাকে খুব একটা ভালো ব্যাপার কথা নিয়ে বললি আরে মাছ যদি মাছের কথা যদি বলছি তো মাছ মানে খাওয়ার থেকে ধরা টা test কিন্তু একদম আলাদা বল মানে খুব একদম ধরতে মানে যখন ধরবি তখন আহ মজাটাই আলাদা একদম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 প্রত্যেকের জমিতে এতো সরষে মানে চারিদিকে যেদিকে তাকাবি তুই সেদিকে শুধু সরষের গাছ আর সরষের ফুল তো আমরা সেখানে যাই সেখানে গিয়ে অনেক ছবি টবি তুলি অনেক আনন্দ করি